libreoffice impressএ slide তৈরী করা সংক্রান্ত এই কথ্য tutorialএ আপনাদের স্বাগত
tutorial আমরা শিখব : slide shows shows প্রদর্শন slide ট্রানসিসন shows পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন
শ্রোতাদের সামনে slide উপস্থাপন করতে slide shows ব্যবহার করা you
slide shows ডেস্কটপ be projectors দেখানো যেতে পারে
slide shows সম্পূর্ণ কম্পিউটার পর্দা জুড়ে থাকে
slide show mode উপস্থাপনাটিকে সম্পাদনা করা যায় না
slide shows শুধুমাত্র প্রদর্শনের জন্য
উপস্থাপনা sampleimpress odp এটিকে খুলুন
এখন এই উপস্থাপনাটিকে slide show হিসাবে দেখা যাক
মুখ্য menu থেকে click from slide show এবং তারপর slide show
অথবা আপনি slide show আরম্ভ করতে ফাংশন key f5 ব্যবহার করতে পারেন
উপস্থাপনাটি একটি slide show হিসেবে প্রদর্শিত হচ্ছে
আপনি আপনার কীবোর্ডের তীর ব্যবহার করে একটি slides থেকে অন্য slidesএ যেতে পারেন
অথবা context menu দেখতে মাউসের ডান বোতাম click করুন এবং next নির্বাচন করুন
এটি আপনাকে পরবর্তী slide নিয়ে যাবে
slide show থেকে প্রস্থান করতে মাউসের ডান click করুন এখানে end show নির্বাচন করুন
প্রস্থান করার আরেকটি উপায় হল escape বোতাম টেপা
আপনি mouse pointer as pen বিকল্পটি ব্যবহার করে আপনার দর্শকদের সাথে যোগাযোগ রাখতে পারবেন
এর এই বিকল্পটি নির্বাচন করে দেখে নেওয়া যাক কিভাবে এটি কাজ করে
মুখ্য menu থেকে click from slide show এবং slide show সেটিংস
slide show dialog box প্রদর্শিত হচ্ছে
বিকল্পগুলির মধ্যে mouse pointer visible এবং mouse pointer as pen তে check দিন
ok click করুন
আবার মুখ্য menu থেকে click করুন slide show এবং তারপর আবার slide show
লক্ষ্য করুন cursor এখন একটি কলমa পরিণত হয়েছে
উপস্থাপনা slide show mode থাকলে এই বিকল্পের দ্বারা লিখতে বা আঁকতে পারবেন
আপনি যখন বাম mouse বোতাম টিপবেন আপনি কলম দিয়ে আঁকতে পারবেন
প্রথম বিষয়টির পাশে একটি tick চিহ্ন আঁকা যাক
এই tutorial সাময়িকভাবে বন্ধ করে এই অনুশীলনীটি করে নিন
কলম ব্যবহার করে impress slide একটি ছোট নকশা আঁকুন
এখন mouseএর বাম বোতামে click করুন পরবর্তী slide প্রদর্শিত হচ্ছে
আপনি space bar টিপেও পরবর্তী slide যেতে পারেন
এবার slide show থেকে প্রস্থান করা যাক context menu জন্য ডান click করুন এবং end show click করুন
এবার আসুন slide ট্রানজিশন নিয়ে আলোচনা করা যাক
slide ট্রানজিশন আসলে কি
একটি উপস্থাপনায় আমরা যখন একটি slides থেকে পরবর্তী slides যাচ্ছি তখন এই পরিবর্তনগুলি প্রযুক্ত হয়
মুখ্য অংশ থেকে slide sorter ট্যাবে click from
এখানে উপস্থাপনার সব slides প্রদর্শিত হচ্ছে
এখান থেকে আপনি সহজেই একটি উপস্থাপনার স্লাইডগুলির ক্রম পরিবর্তন করতে পারবেন
slide ১ নির্বাচন করুন
এখন বাম mouse বোতাম টিপুন এটিকে তৃতীয় এবং চতুর্থ slideএর মধ্যে টেনে আনুন
স্লাইডগুলি পুনর্বিন্যস্ত হয়ে গেছে
ctrl + z কী দুটি একসাথে টিপে পূর্বাবস্থায় ফিরে যান
আপনি এক বারেই বিভিন্ন slide বিভিন্ন ট্রানসিসান প্রয়োগ করতে পারেন
slide sorter view থেকে from slide নির্বাচন from
এখন টাস্সক অংশ থেকে click করুন slide ট্রানজিশন
apply to selected slides এর মধ্যে scroll করুন এবং নির্বাচন করুন wipe up
লক্ষ্য করুন পরিবর্তনটির প্রভাব মুখ্য অংশে দেখা যাচ্ছে
আপনি ট্রানসিসানএর গতি নিয়ন্ত্রণ করতে speed drop down menu থেকে বিকল্প নির্বাচন করে পারেন
modify transitions এর মধ্যে speed drop down box click করুন click করুন medium বা মধ্যম
এখন এই ট্রানসিসানa শব্দ যোগ করা যাক
modify transitions এর মধ্যে sound drop down box click করুন beam নির্বাচন করুন
একইভাবে দ্বিতীয় slide নির্বাচন করুন
in tasks অংশ থেকে click করুন slide ট্রানজিশন
apply to selected slides এর মধ্যে নির্বাচন করুন wheel clockwise 4 spokes
এবার speed drop down box click করুন click করুন medium
এরপর sound drop down box click করুন নির্বাচন করুন applause বা হাততালি
এখন আমাদের করা transition গুলির প্রভাব preview করা যাক
click করুন play
আমরা এখন শিখেছি কিভাবে একটি উপস্থাপনাকে আরো সজীব এবং তাতে শব্দ যোগ করা যায়
এখন এমন একটি পদ্ধতি জানা যাক যাতে উপস্থাপনার স্লাইডগুলি নিজে থেকেই পরপর এগিয়ে যাবে
tasks অংশ থেকে click from slide ট্রানজিশন
transition type in মধ্যে নির্বাচন করুন checkerboard down
speed drop down বাক্সে থেকে ক্লিক করুন medium
sound drop down থেকে gong নির্বাচন from
loop until next sound টিতে check দিন
automatically after radio বাটনটিকে click করুন
সময় হিসাবে এক সেকন্ড নির্বাচন করুন
click করুন apply to all slides
মনে রাখবেন apply to all slides বোতামে ক্লিক করলে সমস্ত slides জন্য একই পরিবর্তন প্রয়োগ হয়ে যায়
এইভাবে প্রতিটি slide জন্য আলাদাভাবে ট্রানসিসান বা প্রয়োগ না করলেও চলে
মুখ্য menu থেকে click from slide show এবং নির্বাচন from slide show
দেখুন স্লাইডগুলি নিজে থেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে
উপস্থাপনা থেকে প্রস্থান করার জন্য escape key টিপুন
এবার এমন একটি উপস্থাপনা তৈরী করা যাক let স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে যাবে কিন্তু প্রতিটি slide জন্য পৃথক প্রদর্শনের সময় ধার্য থাকবে
উপস্থাপনার মধ্যে কিছু slidesএর বিষয়বস্তু বড় অথবা বেশি জটিল হলে এটির প্রয়োজন হয়
মুখ্য অংশ থেকে প্রথমে slide sorter ট্যাব click from
দ্বিতীয় slide নির্বাচন করুন
tasks অংশে pane
slide ট্রানজিশনসএর মধ্যে advance slide বিকল্পে যান
automatically after ক্ষেত্রে সময় হিসাবে 2 সেকন্ড দিন
মুখ্য অংশ থেকে তৃতীয় slide নির্বাচন from
tasks অংশে pane
slide ট্রানজিশনসএর মধ্যে advance slide বিকল্পে যান
automatically after ক্ষেত্রে সময় হিসাবে ৩ সেকন্ড দিন
এবার চতুর্থ slide নির্বাচন করুন এবং পূর্ববর্তী slide মতো একই পদক্ষেপ অনুসরণ করুন এবং সময় পরিবর্তন করে ৪ সেকন্ড করুন
মুখ্য menu থেকে click from slide show এবং তারপর slide show
লক্ষ্য করুন এখন প্রতিটি slide আলাদা সময় ধরে প্রদর্শিত হচ্ছে
এই উপস্থাপনা থেকে প্রস্থান করার জন্য escape key টিপুন
আমরা এই tutorialএর শেষে এসে গেছি এই tutorialwe আমরা শিখেছি : slide স বা প্রদর্শন slide ট্রানজিশন বা পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন
এখানে আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
একটি নতুন উপস্থাপনা তৈরি করুন
দ্বিতীয় এবং তৃতীয় স্লাইডে মধ্যম গতির wheel clockwise এবং 2 spoke ট্রানসিসন যোগ করুন সাথে গং শব্দটি থাকবে
একটি স্বয়ংক্রিয় slide show তৈরি করুন